উপরে নীল ও লাল কালার -এর রয়েছে পাশে একটি অনেক বড় সবি দেখা যাচ্ছে।

পিছোরে একটা একটা টিনের বেড়ার রয়েছে।

এটি হল একটি জামাকাপড়ের দোকান।

জলের ট্যাংকের ওপরে একটি পতাকাও রাখা ইয়ে লাগানো রয়েছে।

বইয়ের সামনে একটা মই রাখা আছে । একটু দূরে কালো রঙ্গের একটা টুল রাখা আছে।

দরজার ওপরে একটি বোর্ড টানানাগ্রো রয়েছে।

এখানে নয় জন ব্যক্তি দেখা যাচ্ছে যারা বসে আছে ও একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে।

উপরে আকাশ দেখা যাচ্ছে ও নিচে অনেক গাছ সবুজ রঙের গাছ রয়েছে।

গাড়িটির গেটগুলো খোলা রয়েছে।